এখানে রাস্তার পাশের ফাঁকা জায়গাটিতে মানুষজন তাদের বাইক স্কুটি সাইকেল প্রভৃতি রেখে তাদের নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড এখানে সব সময় বাস দাঁড়িয়ে থাকে এখানে সব সময় দশ থেকে বারো টি বাস দাঁড়িয়ে থাকে এখানে সরকারি বাস স্ট্যান্ড রয়েছে।

এটি আমাদের এলাকার একটি রাস্তা এই রাস্তার পাশেই একটি এস .বি .আই -এর শাখা রয়েছে। এখানে এলাকার মানুষজনেরা পরিষেবা নেওয়ার জন্য আসেন। এই এস .বি .আই এর শাখাতে প্রায়--

এটি আমাদের এলাকার একটি কনস্ট্রাকশন সাইট এই কনস্ট্রাকশন সাইট টি বেশ বড় এই কনস্ট্রাকশন সাইট এ গর্ত করার কাজ চলছে এখানে বড়বড় মেশিন নিয়ে আসা হয়েছে গর্ত করার জন্য।

এগুলি হলো শিঙি মাছ এই শিঙি মাছ খুবই উপকারী এই শিঙি মাছ খুবই সুস্বাদু হয় এই শিঙি মাছ জ্যান্ত মাছের পর্যায়ে পরে এই শিঙি মাছ গুলি খাল বিল প্রভৃতি মিষ্টি জলে --

খুব সুন্দর একটি উদ্যান ও রয়েছে।

এটি আমাদের এলাকার একটি রাস্তা এই রাস্তার পাশে অসংখ্য দোকান রয়েছে এই রাস্তার পাশে একটি চাটের দোকান রয়েছে এই চাটের দোকানটিতে--

সবুজ জঙ্গলে ঘেরা পরিবেশ দেখা যায়।

পাশে একটি রাস্তা রয়েছে এখান দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করে থাকে।